দুটি সারিতে বাচ্চারা বসে হাতের কাজ করছে এবং তাদের শিক্ষিকা তাদের কাজগুলি দেখ দেখছেন। এটি একটি প্রাইমারি স্কুল ।

এই দপ্তরটিতে প্রায় পঞ্চাশজন কর্মী কাজ করে। এটি রাস্তার ধারেই অবস্থিত এই দপ্তরটি চারিপাশে একাধিক দোকান রয়েছে।

এটি আমাদের এলাকার একটি ইলেকট্রিক প্লানার এখানে ইলেকট্রিক উৎপন্ন করা হয় এখান থেকে ইলেকট্রিক --

প্রতিদিন নির্দিষ্ট সময় এই দপ্তরটি খোলা হয় এবং নির্দিষ্ট সময় বন্ধ করা হয়।

এটি আমাদের এলাকার একটি ফিজিওথেরাপি সেন্টার এখানে সুদক্ষ ফিজিওথেরাপিস্ট চিকিৎসা করে থাকেন।

ফিজিওথেরাপি -র জন্য এখানে একাধিক ইন্সট্রুমেন্ট ও রয়েছে। এখানে রোগীদের যত্ন সহকারে ফিজিওথেরাপি করে তাদের সুস্থ করে দেয়া হয়।

এটি আমাদের এলাকার একটি দোকান এই দোকানটিতে পড়ার বই খাতা ইত্যাদি পাওয়া যায় তার সাথে সাথে মোবাইলের রিচার্জ জেরক্স ইলেকট্রিক বিল পেমেন্ট --

এটি আমাদের এলাকার এক -টি কোচিং সেন্টার । এই কোচিং সেন্টারটি রাস্তার ধারে অবস্থিত । এই কোচিং সেন্টারে প্রায়--

এটি আমাদের এলাকার একটি পুরনো স্থাপত্য। এই স্থাপত্যটির সামনে একটি সুন্দর গেট রয়েছে।

পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

যেখানে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে এই সরকারি দপ্তরটিতে পঞ্চাশ থেকে ষাট জন সরকারি কর্মচারী কাজ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করে থাকে।

এটি আমাদের এলাকার একটি চার্চ । এই চার্চটি বেশ উঁচু চার্চটির শিখরে--

এটি আমাদের এলাকার একটি রাস্তা এই রাস্তার ধারেই একটি বড় বিল্ডিং রয়েছে। যেটি একটি সরকারি দপ্তর।

এটি আমাদের এলাকার একটি পাহাড় । এই পাহাড়টি উম বেশ উঁচু। এই পাহাড়ের নিচে একটি গুহাও রয়েছে।

প্রায় রাস্তার উপরেই স্টোন চি বালি ফেলা হয়েছে। এই জায়গাটিতে একটি কনস্ট্রাকশন বিল্ডিং হবে যার জন্য বিল্ডিং বানানোর উপকরণগুলিকে--

এটি আমাদের এলাকার একটি সরকারি দপ্তর এই সরকারি দপ্তরটি বেশ বড় এখানে বিভিন্ন সরকারি কার্যকলাপ হয়ে থাকে এই সরকারি দপ্তরের সামনে একটি ফাঁকা মাঠ রয়েছে।

টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। ফাস্ট ফুড জাতীয় খাবার এখানে বিক্রি হয় দামও বেশ সস্তা। তাই প্রচুর মানুষ এখানে খাবার খেতে আসে।

সোজা বেশ শহরে একটি রাস্তা রয়েছে। সরকার থেকে এটিকে একটি ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে রাখা হয়েছে।

এক ক্লাবের সামনে একটি বড় গ্রাউন্ড রয়েছে। যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা হয়ে থাকে।

এটি আমাদের এলাকার একটি পীর বাবার মন্দির। এই মন্দিরটি বেশ পুরানো। এই মন্দিরের দেয়াল সঠিক পরিচর্যার অভাবে--

এই মন্দিরটিকে কেন্দ্র করে এখানে একটু পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে।

এবং মন্দির চত্বরটি তে সুন্দর করে গাছ লাগানো রয়েছে। দূর দূর থেকে মানুষজন এখানে পর্যটন করতে আসেন।

রাখা রয়েছে। এই বাড়িটির আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ও কনস্ট্রাকশন -এর আন্ডার -এ।

এটি আমাদের এলাকার একটি মিনার এই মিনার টি বেশ প্রাচীন এটি পোড়া মাটির ইট দিয়ে তৈরি এই মিনারটি আজ ধ্বংসের মুখে।

প্রোজেক্ট । এই পাওয়ার প্লান্ট -টি হলে এলাকার লোকেরা অনেক সুপরিষেবা পেয়ে থাকবে। এলাকায় বিদ্যুতের সঠিক সরবরাহও করা যাবে।

এটি আমাদের এলাকার একটি স্কুল এই স্কুলটির সামনে খুব সুন্দর চওড়া বারান্দা রয়েছে যেখানে টেবিল পেতে হাতের কাজের --

পঞ্চাশ থেকে শাট টি বাইক দাঁড় করানো থাকে বাইকের সাথে সাথে সাইকেল - ও দাঁড় করানো থাকে এলাকার লোকেরা এই সরকারি দপ্তরটিতে পরিষেবার জন্য আসেন।

এটি আমাদের এলাকার একটি উদ্যান । এই উদ্যানটি বেশ সুন্দর উদ্যানটির চারিদিকে--

এই জন্য ব্রাইড এবং বুম উপস্থিত হয়েছে এই চার্জ টির ভিতরে তিনশো জন লোক--

এটি আমাদের এলাকার এটি গ্রাউন্ড এই গ্রাউন্ডে বেশ বড় এই গ্রাউন্ড -টি চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা এই গ্রাউন্ড -এ বিভিন্ন সাইড - এ --